কলিলোরের মধ্যে একটা ফুল গাছ দেখতে পাচ্ছি।

ঘরের ভিতরে একটি চেয়ার রয়েছে।

সাইটে আরও একটি ক্রেন গাড়ি দেখতে পাচ্ছি।

এখানে কয়েকটি ডিজেল অটো দেখতে পাচ্ছি।

তার পাশে একটি প্রিন্টার রয়েছে।

এখানে একটি ঝর্ণা দেখতে পাচ্ছি।

সাইটের দিকে সোট সোট গাছ দেখতে পাচ্ছি।

ধাবার সামনে দুজন মানুষ দাঁড়িয়ে আছে।

সাইটে আরও একটি স্কুটি আর সাতে আরও একটি বাইক রয়েছে।

পিসনে অনেকগুলা বিল্ডিং দেখতে পাচ্ছি।

পিছনে কয়েকটু সাইকেল রাখা রয়েছে।

এখানে একটি দুকান দেখতে পাচ্চি।

এখানে একটা দুকান দেখতে পাচ্ছি।

বাইকের সামনে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে।

নদীর সামনে কয়েকগুলা গাস দেখতে পাচ্ছি।

রোডের পাশে একটি গাস দেখতে পাচ্ছি।

ডানদিকে কয়েকটি গাছ দেখতে পাচ্ছি।

এখানে একটি শাদি মহল দেখতে পাচ্ছি।

সাইটে আরও কয়েকটি গাসপালা দেখতে পাচ্চি।